আমরা এখানে একটা লোককে দেখতে পাচ্ছি লোকটি কাঁচা লঙ্কা বিক্রি করছেন এবং পচা লঙ্কা গুলো ভালো লঙ্কা থেকে আলাদা করছেন লোকটি অনেক কষ্ট করছেন এখানে আলুর ঝুড়ি দেখতে পাচ্ছি একটি বাজার টাইপ এর লোকটি বাজার নিয়েই বিক্রি করছেন। বে ভালো।

এইটার ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া তৈরী হ --

একটি বড়ো পেট্রল পাম্প টাইপ জায়গা দেখা যাচ্ছে এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে একটি ফোর হুইলার দাঁড়িয়ে আছে একটা বাস দাঁড়িয়ে আছে জায়গাটা দেখতে অসাধারণ লাগছে এবং রাতের আকাশ আরো ভালো লাগজে দেখ--